আহ ছাদটার ওপরে হচ্ছে রড ছাড়া আছে। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পাশে একটা জাননা দেখা জানলা জানালা দেখা যাচ্ছে। আর পার্টি অফিস -এর যে প্ল্যাকার্ড -টা হয় সেটা লাগানো রয়েছে।

উম তো বাড়িটাও অনেক পুরোনো পুরোনো বাড়ি ।

একটা ব্রিজ ব্রিজ নদী রয়েছে। নদীর পা ব্রিজ -এর পাশে একটা টাওয়ার রয়েছে টাওয়ার -এর অনেক ইলেকট্রিক -এর তার গেছে সূর্যের আলো উম আলোটা ঝলমল করছে। সামনে অনেক গাছপালা রয়েছে।

এটা কোন অফিস মনে হচ্ছে। অফিস -এর সামনে আহ একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে। চেয়ার -টা হচ্ছে পিঙ্ক কালার -এর তোয়ালে দিয়ে ঢাকা দেওয়া। একটা আলমারি রয়েছে। আলমারির ওপরে কিছু ফাইল রয়েছে। তার পাশেও কিছু ফাইল রাখা রয়েছে। একটা জানালা দেখা যাচ্ছে। জানালাটা সবুজ কালার -এর |

দশ তলা বিল্ডিং । বিল্ডিং -এর রং হচ্ছে নীল সাদা সাদা রঙের। তারপরে হচ্ছে সবুজ কালার -এর আকাশ দেখা যাচ্ছে। উপরে ছাদ দেখা যাচ্ছে । নিচে অনেক গাছ দেখা যাচ্ছে বড় বড় ছোট ছোট অনেক গাছ দেখা যাচ্ছে। পুরো আকাশটা পুরো নীল নীল রংয়ের। সাদা কালার -এর ব--

একটা নদী নদীর ওপর দিয়ে ব্রিজ আছে ব্রিজ -এর আহ ব্রিজ দিয়ে তিনজন লোক যাচ্ছে একটা টোটো আসছে একজন বাইক -এ করে যাচ্ছে দুজন সাইকেল করে যাচ্ছে একজনের গোলাপী কালার -এর জামা একজনের লাল কালার -এর জামা

এটা এক- একজন লোককে সা-সাজিয়ে গাড়ি উম- উম- গাড়ি করে নিয়ে যাচ্ছে ট্রাক্টর গাড়ির ওপরে একজন মিলিটারী দাঁড়িয়ে রয়েছে সাদা কালার -এর জামা পরে গাড়ি চালাচ্ছে যে যিনি গাড়ি চালাচ্ছে পাশে অনেক মহিলারা রয়েছে সাদা কালার এর শাড়ি পরা সবুজ কালার -এর শাড়ি পরা অরেঞ্জ কালার -এর মাথায় ফুল দেওয়া রয়েছে।